দেখে মনে হচ্ছে যে একটি পূর্ত ভবন সরকারি কাজকর্ম এই ভবনে হয় ।

দেখে মনে হচ্ছে পেছনে কিছু ইন্টারনেট -এর কাজ চলছে যে কাজটি দেখে বোঝা যাবে যে ।

একটি ছেলে একটি মেয়ে সুন্দর ভাবে ছবি তুলেছে তার পাশে গাছ গাছগুলি আর ছবিগুলোকে খুব সুন্দর ভাবে তাদের--